মন্দিরের বাইরের দেয়ালের রং পুরোপুরি উঠে গেছে।

ও মন্দিরের রং পুরোপুরি উঠে গেছে ও মন্দিরের সামনে সবুজ ঘাস ঘাস জন্মেছ--

ওই দূ-উ-রে-এ- একটা সুন্দর বড় পাহাড় দেখান দেখা যাচ্ছে।

যে নদীর পাড়ে একটা বড় লঞ্চ দাঁড়িয়ে আছে।